এখানে দেখা যাচ্ছে যে একটা রাস্তার ধারে একটা অ্যাঁ টেকার এবং একটা অ্যাঁ ভ্যান রাখা রয়েছে | ভ্যান -টির পাশে অনেক বাঁশ ফেলানো রয়েছে।

হু-ম-ম তাকিয়ে রয়েছে অন্যদিকে তাদের পেছনে--

সরকারি অফিস এই অফিস -টি ছ তলা।

পেছনে অনেকগুলো ব্যানার লাগানো হয়েছে ।

কিছু কিছু ব্যানার ছিড়ে গেছে আবার কিছু কিছু ব্যানার রয়েছে ।

একটা বাড়ি ইনকমপ্লিট রয়েছে।

দুই একটা উম ম শপিং মল যে শপিং মল -টার নাম হচ্ছে কসমো বাজার।

অ্যাঁ এ এই কসমো বাজারের সামনে--

সে বাটির মধ্যে একটা সাদা-আ আ রঙের একটা ঔষুধ উ ঔষুধ বা--

তার গাছে যাতে পোকা না লাগে বলে সেগুলো দেওয়া হ--

হিরো হোন্ডা হু কোম্পানি -র বাইক ।

রুম মতন করা রয়েছে সেখান থেকে ইঁট উব সিমেন্ট খসে গিয়ে--

মটর ভ্যান রয়েছে মটর ভ্যান এর পিছনে একটা চারচাকা গাড়ি রয়েছে।

হুম ম এটা বাড়ি বললে ভুল হবে এটা একটা মহল।

এটা যে একটা এটা একটা বড়ো অনেক বড় একটা মাঠ।

এ পেছনে একটি ফটোফ্রেম রয়েছে | তার উপরে একটি লাইট লাগানো রয়েছে।

দেখতে পাওয়া যাচ্ছে যে এখানে অনেক ছোট ছোট মেয়ে ছেলে।

দেখতে পাওয়া যাচ্ছে সামনে একটা বড় রাস্তা ।

তারমধ্যে এটা সবথেকে বড় একটা চেয়ার ।

পুলিশ স্টেশন -টি দোতলা রয়েছে।